গ্রামের বাড়ি ঘর গুলো সব দেখতে দেখার জন্যে।

দেখায় যায় না চারিদিকে সব ঘর বাড়ি হয়ে গিয়েছে আগে কার মতন আর চাষ বাস তেমন হয়না সমস্ত মাঠ ঘাট সব ভোরে গেছে এই শীতের সময়ে বিভিন্ন ফুল হয় যেমন গাঁদা ফুল গোলাপ ফুল বিভিন্ন ধরণের গোলাপ ও আছে আবার তার মধ্যে।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

তো পাখি গুলো অনেক ধরণের পাখিও আবার আসে তার মধ্যে। বাহ তাহলে তো খুবই ভালো ওই টুকু উহ ওখানেই একটা জায়গা তাই গেলাম ওখানেই আমি সব কিছু পেয়ে যাচ্ছি পুরো package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

এর মধ্যে আবার solardome ও রয়েছে যেখানে solar system কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের electric জিনিস গুলো ব্যবহার করা হয় আর ভবিষ্যতে তো solar system টা ব্যবহার করেই হবে। তাহলে তো খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে কেননা আমাদের থেকে তোমার ছেলে-মেয়েরাই বেশি আনন্দ করে তো ওদের নিয়ে তাহলে যাওয়াটাই better হবে আমার মনে হচ্ছে। আর এমনি solar system দিয়ে কি কি আহ হতে পারে তোমার কি ধারণা রয়েছে এখুন তো internet এ অনেক রকম solar system দিয়ে জিনিস পত্র কেনা হয়।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 electric এর চাহিদা যেরকম বাড়ছে জনসংখ্যাও বাড়ছে আস্তে আস্তে তাতে electric এর পরিমান বেড়ে যাচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে সেই পরিমানে পাওয়াও যাচ্ছে না electric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 আমি ঘুরলাম আমার ছেলে-মেয়ে রা ঘুরলাম কিন্তু আমার বয়স্ক মা বাবাদের কি ভাবে ওখানে নিয়ে যাবো অটো দূর ওখানে ঘোড়ার জন্য কিছু বেবস্তা আছে? বয়স্ক দেড় জন্যে আবার E-car এর ব্যবস্থাও রয়েছে ওরা আবার E-car এ বসে সবাই ঘুরতে পারো বয়স্করা

বাহ তাহলে তো কোনো সমস্যা এখানে নেই এতো কিছু ব্যাবস্থা আছে আমাদের হল ছেলে-মেয়ে দেড় হল আবার ভেতরে paddleboard রয়েছে paddling করে boat চালানো যাবে অনেক তা বোরো যেহুতু lake রয়েছে paddle করেও অনেক দূর অবধি যাওয়া যাবে তাহলে কি বলছো মানে ওখানে শুধু সকালে গেলে কি বিকালে ফিরে আস্তে পারবো না ওখানে আরও সময়ে লাগে? রাত্রের জন্য তো ওই তাজমহল তারপরে যেই যে prototype জিনিস গুলো আছে রাত্রেই গুলো দেখতে সুন্দর হবে ছটার পরে তারপরে ওখানে light জ্বালিয়ে দেয় অনেক সুন্দর সুন্দর light এর ব্যবস্থা রয়েছে যেমন তাজমহল এ অনেক ধরণের light লাগানো রয়েছে আবার ভিতরে অনেক তা বড়ো garden রয়েছে garden তাই ঘুরতে অনেক তাই সময়ে লাগে

ও ভালো তাহলে তো খুবই ভালো জায়গা তা বাচ্চাদের ওখানে আর কিছু দেখার জায়গা আছে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 আর এই E-bike তো রহয়েছে ওর মধ্যে রয়েছে পুরো তাই ঘুরতে পারবে cycling করতে পারবে বাচ্চারা এখুন তো বাচ্চারা সেরকম cycling ও করতে পারে না আর সেই জায়গায় নেই এখন তো চারি দিকে রাস্তার ঘাট এতটাই যান জনজট তো এখুন তো আর বাচ্চাদের শেখের জায়গাতে মন নেই কয়েকটা মাঠ আছে যেখানে শেখে তো এখানেও ভালো তাহলে পশে Agra যেতে হত Pyramid অনেক দূরে সেখানে যেতে হত তো সমস্তহ কিছু এক জায়গা তাই পেয়ে গেলাম এখানে আবার একটা মজার জিনিস রয়েছে ওর ভেতরে চা এর বাগান ও রয়েছে চা এর বাগান রয়েছে যেহেতু অটো দূরে আমাদের চা এর বাগানের জন্যে যেতে হবে না এখানেই সব কিছু পাচ্ছি মানে photo তুলতে পারবো চা এর বাগানে সবাই মিলে আর উপভোগ করতে পারবো যে চা এর বাগান তা কি রকম হয়। বাহ তাহলে তো খুবই সুন্দর জায়গা আজ পর্যন্ত শুধু শুনেই এসেছিলাম তো আজকে যখন এসেছি তাহলে তো যাওয়া যেতেই পারে এতো সুন্দর সুন্দর জায়গা

হোটেল প্রজাপতি দেখতে পাবো চা এর বাগান গ্রাম, গ্রামের পরিবেশ বাহ সুন্দর জায়গা একদম। তো চলো যাই হোক অনেক কিছু তো মুখে শুনছি এইবার গিয়ে দেখেনি তাহলে কি রকম হয় হ্যাঁ একদম চলো। ভালই আছি রে অনেকদিন পর তোর phone পেলাম এখন তো মনে হয় খুব একটা time ও পাচ্ছিস না মনে হ phone করার জন্য অবশ্য আমিও পাচ্ছিনা আহ কারন আমাদের এদিক টা একটু এখন চাষ বাস মানে চাষ বাসে কাজ চলছে তো এইজন্য একটু ব্যাস্ত ও আছি । বাড়ির অনেক আহ লোকজন আছে কাজ বাজ চলছে তো বল তোর খবর কি বা তুই এখন কি করছিস?

হ্যাঁ চাষ এখন ঠিকই চলছে কিন্তু মনে হচ্চে একটু সমস্যা হতে পারে কারণ আহ ধান চাষ টা যখনই আমাদের start হলো তারপর থেকে weather টা খুবিই খারাপ যাচ্ছে কারন ও তো জানিস যে weather টা প্রথম ধান চাষের সময় একটু খানি প্রথম দুই একদিন একটু weather ঠিক না হলে হয়না তো ওটাতে হয়তো একটু মার খেতে পারে বাকি যে সমস্ত চাষ বাস গুলো হচ্ছে আশা করি সেগুলো তে সমস্যা হবে না জানিস তো আমাদেরএবারে নতুন কিছু উহ চাষ বাসের জন্য নেওয়া হয়েছে বীজ যেমন আহ মাশরুমের জন্য নেওয়া হয়েছে তারপরে তোর ব্রকলি আর আরও কিছু মটর সুটি এই জাতীয় কিছু নতুন নতুন চাষের জন্য এবজর দানা নেওয়া হয়েছে দেখা যাক এবছরে চাষ গুলো বোঝ যাবে অভিজ্ঞতা হবে যে কেমন হচ্ছে তালে সেই অনুপাতে পরবর্তী তে করা যাবে কিন্তু আমি একটা জিনিস দেখালাম জানিস তো

তো সেটা আমরা try করে বাড়ীতে খেয়ে দেখলাম যে অনেকটা taste এর পার্থক্য আছে তো এটা হ্যাঁ

আহ হ্যাঁ সেটাই আমরা এখন preparation নিচ্ছি কারণ আহ আমাদের তো জনিস আমরা একটু গ্রামের দিকে থাকা তে পঞ্চায়েত আহ area এটা তো আমাদের যেকোনো নতুন চাষ বা যাই চাষ করিস না কেনো আহ যারা agriculture এর সাথে যুক্ত এমন দক্ষ কেউ এসে আমাদের training দেই তো এরকমই আমাদের family থেকে দুজন গেছিলো training এর জন্য আহ আমার বাবা আর আমি গেছিলাম তো ওরা মাশরুমে যেহেতু এই বছর নতুন দিচ্ছে আমাদেরকে তো মাশরুম চাষ টা কিভাবে হবে পুরো process টা দেখিয়েছে আর সাথে সাথে ওরা PDF কিছু নিয়ে এসছিল আর projector দিয়েও দেখিয়েছে মানে ভালো করে যাতে আমরা process ট বুঝতে পারি যেটা দেখালাম ওরা কি করলো মানে process টা যেভাবে আমাদের দেখিয়েছে হতে পারে একটু আমরা আহ একলাই করব করার সময় একটু এদিক ওদিক হতে পারে আহ তো ওরা কি করলো কিছু পরিমাণ খর নিয়েছে খরটাকে নিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে ওটাকে খরটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছে তারপর ওটা একটা process করে রাখলো তারপরে যে দানা গুলো নিয়েছে সেগুলো কে একটু আহ দু তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলো আর যেহেতু ওরা বললো যে এটাকে তোমরা plastic এ bag এর মধ্যেও করতে পারো বা কোনরকম চটের যদি bag থাকে সেরকম bag ও use করতে পারো but হাওয়া pass হবে এমন কিছু করতে আহ দিতে হবে তো বললো যদি তোমরা plastic এ করো তালে plastic এর গায়ে ছোটো ছোট ছিদ্র করে দিবে আর একটা layer আহ খর দেওয়ার পর একটা layer দানা দিতে হবে মানে দানা দিলাম প্রথমে খর তারপর দানা আবার খর আবার দানা এইভাবে তো একটা plastic যতগুলো layer দেওয়া যাই সেইমত layer দিয়ে কোথাও ঝুলিয়ে দিতে হবে packet টা তারপর বল্লো যদি ঝু~ঝুলিয়ে না দাও তাহলে সেক্ষেত্রে ফলনে কিন্তু সমস্যা হতে পারে কারণ চাপ পরে যাওয়াতে হয়তো ফলন টা অতটা বেশি বাড়বে না

Temparature এ যেন কম থাকে ঠান্ডা মৌসম থাকবে এরকম আর তারপর বললো যে জল টাতো সাধারণত ওখানে দিতে লাগবে না তাও যদি জল প্রয়োজন হয় মানে মনে হয় যে ঘাস টা শুকিয়ে যে খর গুলো দেওয়া হয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে সেটাতে তালে আমরা যে normal জল spray করার জন্য use করি তাতে জল দিয়ে ওটা হালকা হালকা করে spray করে দিতে হবে মানে খরটাক ভিজিয়ে রাখতে হবে তো প্রথম সাত থেকে আট দিন লাগবে ওটা থেকে ছোট ছোট অঙ্কুর বেরোতে তো যখনই অংকুর গুলো বেরিয়ে যাবে মনে হচ্চে যে না এবার plastic থেকে বেরোতে চাইছে বা বেরোনো অবস্থায় হয়ে গেছে তখন plastic এর গা গুলো আসতে ছোটো ছোটো ফুটো করে দিতে হবে বড়ো করে যাতে অঙ্কুর বলে বেরোতে পারে আর তা না হলেও তোমরা আহ ওই Packet থেকে বার করে উচুঁ কোথাও রেখে দিবে মানে দানা যেই বড়ো হয়ে যাচ্ছ বা অঙ্কুর গুলো বেরিয়ে আসছে কোথাও stand করে রেখে দিবে plastic থেকে বার করে তালে কি হবে ওগুলো বীজ এর থেকে shape নিয়ে নেবে মানে আসতে আসতে ফোটার জন্য তৈরী হয়ে যাবে তো আহ আরো বললো যে আহ এগুলো যেহেতু অনেক রকম আছে একটা হয় কুড়ি অবস্থাই একটা ফোটা তো এটা depend করবে তুমি কি ভাবে এটাকে নেবে ফলন টাকে নেবে তো ওরা বললো যে যদি তোমরা কুড়ি অবস্থায় বেচো তালে এটার একটু price বেশি পাবে কারণ কুড়িটা বেশি দিন store করে রাখা যায় আর export import সাধারণত এ কুড়ি জাতীয় যেটা থাকে থাকে সেগুলো use হয় আর এটা তোমরা যদি ফুটিয়ে দাও মানে দু একদিন wait করে গিয়ে ফুটন্ত করে নাও তালে সেক্ষেত্রে একটু market rate ও কম থাকে আর এটা export import এর ক্ষেত্রে অতটা use হয়না কারন যেহেতু কুড়ি আহ কুড়িটাই বেশি চলে আর ফোটাটা বেশী দিন stay করেনা তো সেক্ষেত্রে এই process টা করার জন্য আমাদেরকে ওটা শিখিয়েছে যে সাধারণত কুড়িটাই বেশি নেওয়ার চেষ্টা করবে আর হতে পারে হয়ত কুড়ি থেকে নিতে নিতে কিছুটা ফুটে গেলো সেটা আলাদা নাহলে তোমরা try করবে যে ফোটার যাতে চার পাঁচদিন আগে থেকে ওটা তুলতে সুরু করা হয়

তো এটা তো সব চাষ থাকবেই কিন্তু normal time এ যেটা আমরা করতাম শুধু ধান চাষ করতাম তো আরো ওরা শিখিয়েছে যে যদি তুমি চাও ভালো করে তোমার agriculture টাকে আরও বাড়াতে চাও বা তুমি যদি চাও এখান থেকে একটু ভালো মুনাফা নিতে তাহলে এক ফসলা জমিতে কখনো এক ফসলা করো না তাতে দু তিন রকম ফসলা করার চেষ্টা করো যেমন হয়ত আহ ধান ধান তোলার পরে জমিটা ফাকা পরে আছে দু মাস তিন মাসের জন্য তো সেই দু তিন মাসের জন্য Try করো অন্য কিছু যাতে করা যায় যেমন বললো আলু চাষ করে দাও একটা জমির এক side এ আলু চাষ করো এক side এ তুমি বাদাম চাষ করতে পারো তারপর কিছু সবজি লাগিয়ে দিতে পারো আহ তো এগুলো আমাদেরকে বললো

আহ same মানে আগে মতনই আছে হ্যাঁ কারন এখন এটা কি হয়েছে আগে আমাদের হত সরকার উম direct আমরা কোনো help পেতাম না এখনও কৃষি কাজটা বা agriculture টা একটু improve হওয়ার কারনে আমাদের কে অনেকটা facility ও দিচ্ছে সরকার থেকেও আহ সাধারণত গ্রামের দিকে যারা থাকে তাদের দেখবি কাজের জন্য অনেকরকম card তৈরী হচ্ছে বা তার কত জমি আছে সেটাকে নথিভুক্ত করা হচ্ছে তো আমরা যেটা করেছিলাম আমাদের যেহেতু পঞ্চায়েত area

জমা করার পর পঞ্চায়েত office sir একটা দিন ঠিক করলো meeting এর যে এই দিন এসে তোমরা decide করো যে এবছর কি চাষ করতে চাইছ তালে সেইমত ওরা বীজ আর বাকি সামগ্রী arrange করে দিবে তো এটা করার পরে আমরা যখনই apply করলাম যে আমাদের এই ধান চাষ হবে বা সবজি চাষ যাই হবে সেটা apply করার পর মানে কতটা জমি করবো কতটা পরিমাণ লাগতে পারে সেটা আমরা লিখে জমা করেছিলাম তারপর ওরা একটা camping মত বসিয়েছিল যেটা সরকার থেকে বসানো camping ওরাই আমাদেরকে সমস্ত রকম সার বা বীজ এগুলো দিয়ে help করেছে আর ওদের কাছে এটাই শর্ত ছিলো যে আমাদের total budget যে টুকু জিনিস আমরা কিনবো তার যে rate টা আসবে সেই rate এর বারো থেকে তেরো percent আমরা প্রথমে pay করবো বাকি টাকা টা আমাদের due থাকবে যখন আমরা পুরো ফসল উৎপাদন করার পর বাজারে বিক্রি করে যে মুনাফাটা হবে সেখান থেকে আমরা বাকি টাকা টা pay করবো তো সেটাই process চলছে আর বাজারেও সমস্ত হবেনা আমরা ফসল মানে উৎপাদন করার পর সেটা বিক্রী করতেইউ অসুবিধা হবেনা আমরা যদি চাই তালে এই যে সরকারের যে camping গুলো বসবে যেখানে আমরা পাইকারি rate এও দিতে পারি আর যদি চায় যে হ্যাঁ না আমরা বাইরে কোথাও বাজারে বা others কোথাও বিক্রী করতে চাই সেটাও করতে পারি আর যদি আরও চাই যে হ্যাঁ কিছু সবজি বা এমন কিছু সবজি চাষ হয়ছে যেটাকে আমরা store করে রাখতে চাইছি তালে সরকার সেটাও ব্যাবস্থা করে দিয়েছে যে আমাদের

Balance দিতে হবে কারণ হিমঘরটার জন্য একটা আহ electric charge বা others যে গুলো আছে সেটার maintenance তো সরকার দিবে না, সেটা আমাদেরকেই দিতে হবে যারা use করবে তো তার একটা maintenance charge আমাদেরকে দিতে হবে তাতে আমরা হিম ঘরটা use করতে পারবো আর বাকি জিনিশ গুলো ওদের কাছেও বিক্রী করে দিতে পারি বা বাজারে বাইরে কোথাও বিক্রী করতে চাইলে করতে পারি

Normally তিন বার বলা হয় কিন্তু তিন বার না তার বেশি ও আমরা use করি কারন তোর Normal আহ রান্না করার জন্য যে চাল টা ব্যাবহার হয় সেটাতো তিনবার হচ্ছে তারপর আতপ চাল গোবিন্দ ভোগ সেগুলো আলাদা আছে তো আমরা try করি যে সমস্ত রকম চাল টা যাতে পাওয়া যায় আর তাছাড়া এই যেহেতু ঠান্ডা মৌসম এই সময় কিছু additional না করলে হবেনা, বা একটু বছরের শেষে একটু extra balance যাতে পাওয়া যায় যাতে additional কিছু চাষ বাস করা হয় তো এইজন্য আমরা নতুন শুরু করেছি এটা আর এর সাথে দেখলাম আহ এখন এই মুহূর্তে plan নেই বাট চেষ্টা করছি পরবর্তী তে হয়তো এটা apply হতে পারে যে পানের খুব চাহিদা বেড়েছে এখন দেখছি অনেক আহ demand আসছে ওরা থেকেও খবর দিচ্ছে যে পান পাতার খুব প্রয়োজন বা এর বাজার টাও খুব চড়া আছে তো এটাই ইচ্ছা আছে যদি বাজার টা ভালো থাকে তালে পান চাষ করা ইচ্ছা আছে তো এটা এক দু মাস পরের থেকে মানে এই এই season এ যে চাষ টা হচ্ছে সেটা উঠে যাওয়ার পর আমরা পান চাষ টা করার কথা ভাবছি তো দেখা যাক এটাও plan এ রাখা আছে

এবার একটা জমিতে যতটা পরিমান ধান চাষ করা হয় সেখানে আশা করি আমরা যদি পুরোটা store করে দি কয়েক বছর চলে যাবে বা সেটাতো পুরোটা সম্ভম নোই যে পুরোটা store করে রেখে দিবো তো এক্ষেত্রে কি হয় মানে আহ আমরা ধর পুরো family র জন্য আহ দুশো কেজি বা আড়াইশো কেজির চাল তুলে রেখে বাকি চালটা আমরা বিক্রি করে দি মানে ধান টাকেই বিক্রি করে দি তো এইভাবে আমরা তিনবার চাষ করি তিনবারের চাষ টা তো এইবারে একটা last time এ যেটা এখন হওয়ার কথা এটাই preparation চলছে এরই আজকে দেখলাম বীজ টিজ এসছে আর ওগুলো কে বাবা আহ করছেন যে জমিতে ফেলার জন্য তো ওটাও ready করার process চলছে দেখলাম আর এটা তো হবেই সাথে সাথে অল্প পরিমান জায়গা তে কিছুটা গোবিন্দ ভোগ চালের করা হবে সেটাও দেখলাম এই মুহূর্তে ভেজানো হচ্ছে চালের

না দেখ এবার আমাদের কাছে যেটা একটা insurance করা যাই মানে আমরা যখন চাষ বাসের জন্য জায়গা দি বা আমরা কোনোরকম আহ বীজ নি তখন আমাদের একটা insurance করানো যাই এটা এখন নতুন Start হয়েছে হয়তো তুই জানিস না বা জানিস পুরোটা জানা আছে কি জানিনা এটা এই পঞ্চায়েত এর সাথে যোগাযোগ হওয়ার পর পর বা আমাদের সরকার থেকে help করার পর ওরাই এই policy টা start করে দিয়েছে যে একটা insurance করাতে পারো তার জন্য আমাদের নূন্যতম আহ করেছে মানে কত জায়গা তার ওপর একটা balance দিতে হয় হয়তো ধর তোর বছরে বারোশো বা তেরোশো টাকা দিতে হয় একটা premium তো সেখানে কি হয় আমরা চাইলে এখান থেকে claim করতে পারি তো এখানে কি দিয়েছে যে আমরা ধর আহ পুরো জমিতে একটা ধর premium নিয়েছি যে এতো টাকার premium এ আমার পুরো জমিতে আহ যে ফসল টা হবে তার যদি ক্ষতি হয় তালে আমাকে তার বিনিময়ে balance দিতে হবে তো সেটারই কিছু কিছু condition থাকে যেমন হয়তো আগুন লেগে গেছে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তো সেই সমস্ত condition গুলোতে আমাদের এই benefit টা পাওয়া যাই তো সেই মুহূর্তে আগের বছর আমরা এটা করে মানে করা হয়েছিল আমাদের জানা ছিলোনা যখন আমরা apply করেছিলাম তখনি নাকি আহ ধান টান নেওয়ার সময় ওরা করিয়ে দিয়েছিল আমাদের যেহেতু জানা ছিল না যখন আমরা পঞ্চায়েত এ গিয়ে পরবর্তী তে গিয়ে জানালাম যে আমাদের এরকম সমস্যা হয়েছে অনেকটা টাকা আহ এই বৃষ্টি হওয়ার কারণে অনেক টাকা মার্ গেছে আর মুনাফা অতটা হবেনা তখন ওরা জানিয়েছিল যে আমরা already এই প্রিমিয়াম টার জন্য balance দিয়েছিলাম তো আমরা সেখান থেকে প্রায় আহ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মত ছাড় পেয়েছি আহ যেহেতু পুরো জমি ছিল না অর্ধেক টা জমি চাষ হয়েছিল আহ তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ওখান থেকে ছাড় পেয়েছি মানে পুরোপুরি আমাদের সমস্যা টা মিটেছিলো না কিন্তু হ্যাঁ যা মিটেছিলো আশা করি অনেকটাই মিটেছিলো হয়তো পুরোটাই আমাদের দিতে হতো কিন্তু না তার থেকে seventy-five percent ওরাই দিয়েছল সরকারি দিয়েছে বাকি আমাদের seventy-five percent নিজেদের থেকে গেছে তো এইটা আমরা এই বছর করে নিয়েছি যে আহ যাই হোক আমরা এই premium টা চালাবোই মানে বারোশো হোক পনেরশো হোক এটা আমরা চালাবো কারন এটা হলে কি হয় একটা secure থাকে যে আমার কিছু হ্যাঁ ক্ষতি হলেও ঠিক আছে আমরা আমাদের balance টা পেয়ে যাবো বা পুরোটা না পেলেও কিছুটা তো balance পাবো যেটা আমার অতটা গায়ে লাগবে না যে আমার পুরো টাকা loss হচ্ছে এমন টা না আশা করি এই মুহূর্তে কিছু সমস্যা হবেনা চাষ এর জন্য কারণ weather টাও ঠিক ঠাক আছে কিন্তু ধান চাষ এর জন্য সমস্যা হচ্ছে যদি এর মধ্যে আহ কোনোরকম যদি বৃষ্টি বা কোনোরকম ঝড় এর আবহাওয়া আবহাওয়া না থাকে আমরা তো last এক দশ মাসের weather details টা দেখেছি সেখানে বলেছে যে কোনোরকম বৃষ্টি হওয়ার chance নেই but আহ এই december বা january র প্রথম দিকে হয়তো হতে পারে তো সেটা হলে খুব কম কম পরিমানে হবে এমনি বলা আছে তো দেখা যাক আপাতত আপাতত আজকে বা আজকে তো ধান ready হচ্ছে মাঠে ফেলার জন্য হতে পারে কাল বা পরশুদিন হয়তো জমিতে ছড়ানো হবে ধান গুলো

হ্যাঁ আর এটা জানিনা তোদের শহরের দিকে কতটা facility দিচ্ছে but আমাদের গ্রামের দিকে খুব ভালোই দিচ্ছে ওরা কারন আহ গ্রামে যেমন কি হয় আহ পুরো বাড়ি বাড়ি জানা থাকে যে এই বাড়িতে চাষ হয় ওই বাড়িতে চাষ হয় তো এইজন্য পঞ্চায়েত থেকে লোক বাড়িতেই আসে বাড়িতে এসেই discuss করে ওড়াই help করে যে যদি কোনো camping এর প্রয়োজন হয় বা যদি কোনো তোমার আহ বিষয়ের জানার থাকে সেটা আমাদের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারো বা যদি তোমার কোনোরকম ফসলের সমস্যা হচ্ছে বা কোনো ওষুধ প্রয়োজন আছে আহ তুমি হয়তো মদ্ধবৃত্ত তেমন কোনো জিনিস দিতে পারছোনা যেমন হয়তো চাষ বাসের জন্য প্রয়োজন এমন কোনো আহ যেমন আমাদের জলের জন্য প্রয়োজন বা ধান কাটার জন্য machine এর প্রয়োজন ধান ঝাড়ার জন্য machine এর প্রয়োজন এগুলো তো অনেকটা দামি হয় তো কোনো একজনের কেনার পক্ষে সম্ভব হয় না তো সেক্ষত্রে যদি চাও ওগুলো ভাড়াতেও নিতে পারো machine যেরকম এগুলো তো অনিবার্জই লাগবে চাষের জন্য কিন্তু এতটাই দাম থাকে যে একটা কৃষি ওগুলো দিয়ে পুরোটা নিজের জন্য কিনে আনতে পারেনা তো এগুলো ভাড়া দিচ্ছে মানে খুব অল্প হ্যাঁ তো খুব অল্প টাকা নিয়েই ওরা ভাড়াটা দেয় যাতে ওরাও চাই যে যাতে যারা কৃষি কাজের সাথে যুক্ত আছে তারা যাতে একটু চাষ বাস করে একটু নিজের মুনাফাটা পাই বা একটু নিজেদের উন্নতি করতে পারে তো দেখলাম ভালোই নতুন কিছু উদ্যোগও নিচ্ছে সরকার থেকে জেগে এগুলোর মধ্যে লাগলো আমাদেরও ভালো যে আগে যেটা দেখতাম আমার বাবা দাদা নিজেদের idea বা নিজেদের বুদ্ধি থেকে ওরা চাষ বাস করতো অতটা কেউ বলার ছিল না যে কিভাবে হবে বা কোন ওষুধ দিতে হয় হয় কিভাবে চাষ করতে হয় এটা জানা ছিল না তো সেই পড়ি সেই হিসাবে ওরা যেভাবে চাষ করতো সেইভাবে ফলন পেত কিন্তু ইদানিং last দুবছর ধরে ওরা যেভাবে এসে প্রশিক্ষণ দিচ্ছে বা হাতে কাগজে ওরা দেখাচ্ছে আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের চাষ করতে অসুবিধা হচ্ছে আমাদের জমিতে কি সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না তোমরা এসে check করে নিয়ে যাও তালে ওরা সেটাও করছে জমিতে গিয়েও check করছে জমির মাটি টা নিয়ে গিয়েও পরীক্ষা করে দেখছে যে এতে কি কম হয়েছে কি দিতে হবে সে সমস্ত সুবিধা গুলোও ওরা দিচ্ছে দেখ last দু বছরে দেখলাম কৃষি কাজের জন্য ওরা অনেকটাই help করেছে তো এখন আমরা last যেটা একটু বলা হয়েছে যেটা আমাদের সবার তরফ থেকেই বলা হয়েছে যে আমরা যে জিনিস গুলো বিক্রি করি সেটার যদি rate টা একটু বাড়ানো যাই কারন আমরা তো পাইকারি rate এ বিক্রি করি কারণ এক কেজি দু কেজি যারা বিক্রি করে বা যারা কেনে তাদের কাছে price টা অনেকটা থাকে যেমন দেখ না পিয়াজ যদি তুই আহ কেউ নেই তালে সেটা পৈতিরিশ থেকে চল্লিশ টাকা তে আসবে but আমরা যারা কৃষিরা যারা বিক্রি করতে যাচ্ছে তাদের কাছে আসছে দশ টাকা বারো টাকা করে বিক্রি হচ্ছে কেজি করে মানে বাজার rate থেকে কুড়ি টাকা মত কম বেশি তো সেই কারণে আমরাও বলেছি যে এটা যাতে একটু বাড়ানো যাই কিছু না হলে যাতে একটু দু তিন টাকা করে কেজি প্রতি বাড়ানো যাই তাও মানে একটা হয় ওরাও জানিয়েছে যে এটা

না না already already তো ওদের তরফ থেকে সমস্ত রকম আহ quality check করা হয় মানে ওদের কাছ থেকে যে জিনিস তা নিচ্ছি আমরা বাজারের থেকে মেনে নিতে হবে যে হ্যাঁ ওদের কাছে quality টা খুবই ভালো বাজারের তুলনায় অনেক টাই ভালো তো ওরা সমস্ত রকম quality check করেই জিনিস টা নিয়ে আসে তারপরে আমরা অনেকে আছি যে ঠিক ভাবে হবে কি না বা আমি এতো দামি একটা আহ শস্য নেবো বা দানা নেবো সেটা আমি ঠিক করতে পারছি কিনা আমার জমিটার জন্য

আমার কাছে ভালো আছে বা আমার জমিতে এটা suit করেছে আমি এটা বেশি পরিমান নিতে চাইছি সেটাও নিতে পারো আর ওরা যখন আমাদের trial বা আমাদের যখন প্রশিক্ষণ দেয় তখন ওদের নিজের হাতে তৈরা করা বা নিজেদের উৎপাদন করেছে এমন জিনিস টাকেই আমাদের কে দিয়ে শেখায় মানে same শস্য তেই করা হয়েছে তো এক্ষেত্রে এ এইটাতে কোনো সমস্যা হয়না এই প্রশিক্ষণ টাই আমরা বুঝতে পেরে যাই হাঁ ফসল টা সত্যি কাজ করেছে বা দানা যেগুলো নিয়েছে সত্যি ওগুলো ভালো qualities ভালো হয়তো এটা কারণ আগের থেকে ছিল কারণ আহ তুই অবশ্যই জানবি যে আহ যারা agriculture এর সাথে যুক্ত ছিল আগে মানে কয়েক বছর আগে তারা একটু education এর দিক দিয়ে পিছিয়ে গেছিলো যার কারণে হয়তো ওদের কে বোঝানো হতো বা ওদের কে বলা হয়েছে ওরা এই জিনিস টা বুঝতে চাইনি বা হয়তো ওরা ভেবেছে যে কেন আমি বছরে একটা income হচ্ছে না কিন্তু বারোশো তেরোশো টাকা কেন দিতে চাইবো তো এটা অতটা ওই সময় গ্রাহ্য ছিল না কিন্তু এখন agriculture টা নিয়েই পড়াশোনা অনেকে করছে অনেক higher education নিয়েও আছে যারা এই agriculture ওপর study করেছে আর এখন গ্রামে গ্রামে সবার বাড়িতে চাষ বাস হয় আর সবার বাড়িতে একজন না দুজন education লোক থাকে তো সেক্ষেত্রে এখন যেমন আমার বাড়িতে আমার ধর বাবা একটু education এর দিক দিয়ে কম কিন্তু আমি হয়তো বুঝতে পারছি যে এই জিনিস টা করলে ভালো হতো আমরা জানিস এখন আমরা নিজেদের জন্য ও insurance করে রাখি যে নিজেদের কি হবে না হবে তো সেক্ষেত্রে আমি এই জিনিস টা খুঁজতে গেছিলাম যে এরকম কি চাষের ওপর insurance যাই তো উনারাই জানিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই করা যাই এটা কয়েক বছর থেকেই start হয়েছে

আমার এটা last দু বছর ধরে এই policy টা করা হয়েছে আর এটা একটা ভালো যে policy যদি তুই continue করাস যেটুকু জমি select করে তুই policy করাবি প্রত্যেক বছর ওগুলো একটু একটু করে amount কমে যাই

তো যারজন্য কি হয় বন্যা মাঝের মধ্যে আসে তো বন্যার কারণে যদি বন্যা টা আসে মানে ওটা অনিবার্য ধরতে হবে যে হ্যাঁ বন্যা টা লেগেই থাকে এক বছরে আমার একবার আসবেই তো সেইসময় হয়তো আমার কিছু চাষ করা আছে তাহলে আমি insurance টা নেওয়া থাকলে চাষের টাকা টা আমি পেয়ে যাই আর যদি না নেওয়া থাকে পুরো টাকাটাই আমার নিজের থেকে যাই তো এটা একটা plus point আছে যে এই মুহূর্তে অন্তত কিছু secure থাকে যে হ্যাঁ আমার balance টা যদি যাই বা নষ্ট হয়ে যাই সেখান থেকে আমি কিছু balance পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগের তুলনায় আগের তুলনাতে সত্যি অনেকটা ভালো হয়েছে আর শুধু এইটাই নই আগের তুলনায় আমরা এইযে ফলন টা বাড়িয়েছি আমরা একই জমিতে আগেও চাষ করতাম এই পরিমান ফলন হতো না এখন same জমিতে চাষ করছি কিন্তু যে পরিমান আগে হতো তার থেকে আরো দেড় গুন্ বেশি হচ্ছে আহ আমরা ঠিক বুঝতে পারতাম না কিভাবে চাষ টা করতে হয় বা কি আহ process টা follow করতে হবে এখন সেটা আমাদের হাতে কলমে ফলন টা করানো শেখাচ্ছে বা technical জিনিস কি use করতে হবে ওষুধ সার এই সমস্ত details গুলো ওরাই জানাচ্ছে আমাদের তো এক্ষেত্রে আমাদের ফলন এর পরিমান টাও বেড়েছে এজন্য একটু মুনাফা টাও বেশি হচ্ছে আমাদের

হ্যাঁ হ্যাঁ একদম আহ তো এই মুহূর্তে এরকম কোনো ধারণা নেই যে পরবর্তী তে কি হতে পারে কারণ আহ আমাদের ধর এমনি বাড়ি মানে বস্তু যে জায়গা থাকে তার তুলনায় চাষ করার জায়গা বেশি থাকে তো কেও চাইবে না যে আমার চাষ এর জমি পরে থাকবে আমি বাড়িতে চুপচাপ থাকবো হ্যাঁ এই মুহূর্তে যেরকম বাবার সাথে help জন্য দাদা আছে দাদা এই মুহূর্তে already এই কাজের সাথে যুক্ত আছে দীর্ঘ কয়েক বছর ধরে তো আশা করি দাদা এইটার সাথে continue থাকবে এবং তার পরবর্তীতে দাদা এইটা চালাতে পারবে বা ওর পরবর্তী generation করবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভম হচ্ছে but আশা করি আমাদের চাষের যে মানে ক্রমাগত হয়ে আসছে সেটা বন্ধ হবে না হয়তো নিজেরা না করতে পারলে লোক রেখে বা ভাড়াতে রেখে করানো হবে

আহ বা তিনশো কেজি চাল তুলে রাখি এটাও আমরা জমি থেকে পেয়ে যাচ্ছি তারপর আমরা যে প্রত্যেকদিন দৈনদিন যে শাক সবজি খাই এই শাক সবজি টাও কিন্তু আমরা যে চাষ আসে পাশে করছি সেখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি তারপরে আহ জানিস তো পুকুর টুকুর তো এখানে থাকেই গ্রামের দিকে মানে আমাদের খরচা এই চাষ হয় বলে আমাদের নূন্যতম খরচা লাগে শুধু তেল মশলার খরচা টাই লাগে আর চাষ এর থেকেই আমরা বাকি সমস্ত কিছু পেয়ে যাই মাছ মাছ পেয়ে যাই পুকুর থেকে এদিকে ধান পেয়ে যাই আর বাকি সবজি তো বাড়ির চার পাশে লাগানোই হয় তো আশা করি খুব একটা আহ costly মানে বাড়তি কিছু charge বেশি লাগে না যেহেতু তেল মশলার খরচা টাই লাগে তো চাষ টা মনে হয়না বন্ধ করবে কেউ আর গ্রামের থেকে যদি কেউ continue থাকে তার মনে হয়না চাষ বন্ধ থাকলে থাকতে পারবে আর বাকি চাষ বাসের সাথে যুক্ত যেহেতু তাকে এইটাকে নিয়েই আগিয়ে যেতে হবে

ঠিক আছে দেখ অনেকদিন পরে কথা হলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে পরবর্তী সময়ে যদি time পাস্ তুই এসে একবার দেখে যাস

আমরা যখনি যে খানে দেখি যে আমাদের কে english এ কথা বলতে হবে যে সে খান থাকে আমরা দশ পা পিছিয়ে আসি english যেন আমাদের কে বাগেড় মতোনা কোরে খেতে আসে কিন্তু english বলা কি এত টাই tap একদমই না আমাদের কে english বলা practice করতে হবে যে যদি সঠিক মার্ধমে practice করি english আমাদের কাছে ক এক টা মাসের ব্যাপার কেবল মাত্র আমরা যখনি দেখি আমাদের সামনে এমন একজন ব্যাক্তি দাঁড়িয়ে রোয়েছেন যিনি আর কি english এ পারদর্শিক আমরা english বলতে গেলে

দুটো থাকে তিনটে শব্দ দিয়ে তোমরা কেবল মাত্র english বলা শুরু করতে পারবে এবং নিজেদের ব্যাক গঠন করতে পারবে এবং আজকের এই class এ আমি শেখাবো তোমাদের কে কিরকম ভাবে এই যারা মনে হচ্ছে যে আমি english এ কাজ আমি জানি না কিকরে english শুরু করবো english এ কথা বলা কোন sentence দিয়ে শুরু করবো এই বুজতে পারছি না তাদের কে আমি বলছি শুরু করো আজকে থাকে এই video টার থেকে এখন থেকে video টা পুরো টা end অব্দি দেখবে কারণ আজকের এই video টা specially তাদের জন্য যাদের প্রচন্ড english এ ভয় রয়েছে english এ যারা কাঁচা এবং আমি চাই যাতে এই ভয় টা আজকের এই video টা দেখার পরে তোমাদের মর্ধে আর না থাকে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 english এর sentence চার্চ বাংলা sentence তারচেয়ে কিছু টা different হয় দ্যাখো এই যে sentence টা রয়েছে এটা পরিষ্কার করো এটা পরিষ্কার করো এই কথা টা তোমাকে উদ্দেশ্য করে বলছি আমি বলছি তুমি এটা পরিষ্কার করো কিন্তু কথার মধ্যে তুমি কথা টা উজ্ঝ রয়েছে আমি কি বলছি পরিষ্কার করো এটা right বা এটা পরিষ্কার করো তাহলে এইখানে এটাও পরিষ্কার করো english উল্টে যাবে কি হবে পরিষ্কার করো এটা ok তাহলে এরকমই যদি pattern থাকে তাহলে এই sentence টা আমার কি ভাবে বলবো আর একজন i think guarantee আজকে আমরা যে কটা sentence শিখতে চলেছি প্রত্যেকটা word তোমরা জানো বলতে পারো না কেন বলতে পারো না

তাহলে sentence হবে plane এর এবার দেখা যাক এটার জায়গায় আমি যদি কোন অবলিক রাখি তাহলে তোমরা বলতে পারছো কিনা যেমন এই টেবিলটা পরিষ্কার করো এই টেবিলটা পরিষ্কার করো ঈদের জায়গায় আমরা টেবিলকে এনেছি কিভাবে clean this table clean this table এই রকম ভাবেই আমরা বলতে পারি clean this self clean the kabard clean the room right ok পরের centan টা দেখি

তোমার কথাটা আরেকবার বলো তোমার কথাটা আরেকবার বলো repeat what you said repeat what you said same ভাবে পরের বাক্যগুলো দেখো এগুলো তোমরা পারবে কবিতা টা আর একবার বোলো repeat the poem গল্প টা আরেকবার বোলো repeat the story বাক্য টা আর একবার বোলো repeat the sentence পশ্নটা আরেকবার বলো repeat the question দ্যাখো পারলে কি না তাহলে আমরা যেটা করছি সেটা হল এখানে আমরা objectchange করে করে নতুন নতুন sentence বানাচ্ছি তাহলে দেখো এখন english বলা অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে গেল তাই না কতগুলো sentence শিখলে পরেরটা দেখি আমাকে দাও তাহলে আমাকে english হচ্ছে me এবং এবং দাও english হচ্ছে gift তাহলে এখানে কি হবে দাও আমাকে english কি হবে give me give me এবার আমি যদি বলি আমাকে বতল টা দাও Give me the bottle আমাকে বই তা দাও Give me the book আমাকে phon টা দাও Give me the phon পরের sentence টা দেখো এটা আমাকে দাও এটা আমাকে দাও দাও এটা আমাকে কি হবে english দাও এটা আমাকে দাও english gift এটা english it আমাকে english হচ্ছে to me আমি কাকে দিতে বলছি আমাকে দিতে বলছি তাহলে আমরা তার আগে

mother এটা ভাইকে দাও give to brother এবার এটার জায়গায় আমরা যদি change করে দেই কিছু তাহলে কিভাবে যেরকম আমি যদি বলি এই phone টা বাবাকে দাও এই phone টার english হচ্ছে this phone তাহলে কিহেৰে This is phone to travel এই বই টা মা কে দাও This is book to mother এই tablets টা ভাই কে দাও Give the tablet to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

হবে তাহলে আমাকে দেখাও উল্টে দেব দেখাও আমাকে show me show me এটা দিয়ে আমরা অনেক sentence তৌরি করতে পারি যেমন আমাকে এটা দেখাও show ইত্যাদি show with me তোমার phone টা আমাকে দেখাও show me your phone show me your phone তোমার dress টা তাদের কে দ্যাখাও কি রকম হবে